সোবিটাতে আমরা একটা নদী দেখতে পারছি।

ইস্কুল টার দেওয়াল সাদা রঙে রঙ করানো আছে।

বাড়ির নীচে ব্যাঙ্ক দেখা যাচ্ছে।

রুমের -এর দেওয়ালটা সাদা রঙে রঙ করানো আছে।

ছবিটাতে আমরা একটি রাস্তা দেখতে পারছি।

আশেপাশে অনেক সবুস গাসপালা দেখতে পারছি।

দোকানে কাঠ দিয়ে রেল বানানো আচে।

মন্দিরের মেঝেতে টাইলস লাগানো আছে।

ভেতরে দুটা লোক বসে আছে।

বাড়িতে অনেকগুলো জালনা দেখা যাচ্ছে।

সবিটাতে আমরা একটি দোকান দেখতে পারছি।

তামনের দেওয়ালে পোস্টাল টাঙানো রয়েচে।

ছবিটাতে আমরা কয়েকটা বাড়ি দেখতে পারছি।